উম-ম কত বনো জঙ্গল ডান দিকে নৌকো একটি ঘর দেখা যাচ্ছে সামনে কত মাটি-ই ।

কেন দূরে কত জঙ্গল বন জঙ্গলের মত প্লেনটা লাল আর সাদা মধ্যে লেখা ইন্ডিয়া ।

আর একটা বাচ কত বাচ্চা বসে আছে আঁকছে।

এইখানে দেখা যাচ্ছে যে আকাশ নীল এখানে হচ্ছে শিবের মন্দির একটা লোক ধুঁক--

যে কত কত লোক কত গাড়ি-ই দেখা যাচ্ছে এবং চারচাকা গাড়ি দেখা যাচ্ছে একটা গেট দেখা যাচ্ছে গেট দিয়ে মেয়েটা ঢুকছে।

আর কত পানা দেখা যাচ্ছে এবং কত দূরে ঘ বন-জঙ্গল দেখা যাচ্ছে। সামনে কত পানা পানা ভেসে ভেসে যাচ্ছে।

জলের রং কালো সা মাটি কালার -এর দেখা যাচ্ছে আর সবুজ দেখা যাচ্ছে উ নীল সাদা বর্ডার দেওয়া।